এটি একটি মাঠ মাঠটি সবুজ হয়ে আছে এখানে দেখে মনে হচ্ছে এখানে ফুটবল খেলা হবে তার পাশে বড় একটি বিল্ডিং রয়েছে বিল্ডিং টির রং সাদা।

এখানে ইলেকট্রিক -এর জিনিস পাওয়া যায়। দোকানটি খুবই বড়ো।

এখানে দুটো বড়ো বড়ো ভলভো বাস রয়েছে আর পাশে একটি অটো রয়েছে একটি মানুষ ব্যাগ নিয়ে এখানে বাস ধরার জন্য এসেছে।

যেগুলো বিক্রি করে কম কম দামে।

এই ট্রেন -এ করে মানুষ যাতায়াত করে খুবই সুবিধা পায়।

বাড়িটি খুবই বড় বাড়িটি তিন তলা সাদা রঙের বাড়ি।

একটি ক্লাস রুম ক্লাস রুমে অনেকগুলো বেঞ্চ সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে।